এখানে অনেক বেলুন দেখা যাচ্ছে। পিঙ্ক কালার এর বেলুন দেখা যাচ্ছে। স্কাই কালারের বেলুন দেখা যাচ্ছে। হোয়াইট বেলুন দেখা যাচ্ছে।

এখানে একটা গেট দেখা যাচ্ছে কালো রংয়ের আ তার সামনে না তিনটে ছেলেকে দেখা যাচ্ছে আ একটা ছেলে একটা ছেলে ব্লু কালারের ছেলেটা ছবি তুলে--

আ-আ- অনেকমেয়েকে দেখা যাচ্ছে মহিলাকে দেখা যাচ্ছে একটা বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে যে হাতে ফোন নিয়ে ছবি তুলেছে একজন ঘোমটা--

এখানে অনেক কটা লোককে দেখা যাচ্ছে দুটো মহিলা দেখা যাচ্ছে তিনটি ছেলে এ হাঁটু গেড়ে বসে আছে আ সবুজ ঘাস দেখা যাচ্ছে ।

সে তা হাতির উপর একজন লোক দাঁড়িয়ে রয়েছে আ পেছনে একটা বড়ো ব্রিজ দেখা যাচ্ছে অনেক লোক দেখা যাচ্ছ--